ওকর ভিতরেএ পেন্টিং ছেলাগুলা দেখছে।

ঘড়ির নীচেতে একটা টেবুল রাখা আছে।

একটা গুলতি আছে আর দুটা পোল খুঁটা আছে।

ইটা একটা লক বটে। লক এর--

ইয়ার ঘরেএ কয়েকটি কুরসি লাগা আছে লাইট আছে আর অনেক লক লাগায় আছে আছে।